- এ এ পাশে হাভেলস এর একটা দোকান রয়েছে আ এটা আ সামনে একটা ঘর টাইপ এর রয়েছে যার --

আ এটা একটা মন্দির উহঃ মন্দিরের সামনে একটা উঠোন টাইপ -এর রয়েছে। ইটা দিনের বেলার টাইম বিভিন্ন একটা গাছ দেখতে পাচ্ছি সবুজ কালার -এর ।

আর বিভিন্ন ঘাস রয়েছে এবং মন্দিরের এর চূড়াতে একটা ওং স্বস্তিকের চিহ্ন রয়েছে।